এ ইউনিট অফ আকাঙ্ক্ষা মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড ।

এটি মূলত একটি জিম সেন্টারের ছবি।

এটি মূলত কোন একটি দোকানের ছবি যেটির নাম রিয়েল কেয়ার ডায়াগনস্টিক ।

এখানে যে ছবিটি রয়েছে সেটি মূলত কোন একটি বিল্ডিং -এর ছবি এবং বিল্ডিং -এর নিচে অনেক দোকান নির্মিত হয়েছে।

এখানে যে ছবিটি ফুটে উঠেছেন।

এখানে যে ছবিটি ফুটে উঠেছে সেটি মূলত কোনো একটি শপিং মল এর ছবি।

এবং যেটা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে--